নমস্কার
জিচেমপেইন্ট এ ফরমেশন ওএফ মলিকিউলস এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে শিখব যৌগের কাঠামো যোগ এবং বদলানো
বর্তমান এলিমেন্ট বদলানো
অ্যালকিল গ্রুপ যোগ করা
কার্বন চেন যোগ করা এবং বদলানো
এখানে আমি উবুন্টু লিনাক্স ওএস সংস্করণ 1204 জিচেমপেইন্ট সংস্করণ 01210 ব্যবহার করছি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
না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইটে যান
এটি হল প্রপাণে প্রোপেন বুটানে বিউটেন এবং হেপ্টানে হেপ্টেন এর কাঠামোর স্লাইড
এখানে স্লাইডে প্রদর্শিত প্রোপেন এবং বিউটেনের কাঠামোর সাথে নতুন জিচেমপেইন্ট অ্যাপ্লিকেশন খুলবো
এখন বিউটেনের টার্মিনালের কার্বন পরমাণু ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত করি
এটি করতে পর্যায় টেবিলের কম্বো বোতাম ব্যবহার করব
কারেন্ট এলিমেন্ট ড্রপ ডাউন অ্যারোতে টিপুন
এটি পেরিওডিক টেবিল কম্বো বোতাম হিসাবে পরিচিত
সজ্জিত আধুনিক পর্যায় সারণী লক্ষ্য করুন
টেবিল থেকে সিএল এ টিপুন
টুল বাক্সে সিএল দেখুন
এড ওর মডিফাই আন আতম টুলে টিপুন
টার্মিনালের পরমাণুতে টিপে এগুলি ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত করুন
প্রাপ্ত কাঠামোটি হল 12 ডাইক্লোরোইথেন
এই কাঠামোর নীচে এর নাম লিখুন
এড ওর মডিফাই a টেক্সট টুলে টিপুন
এখানে প্রোপার্টি পেজ খোলে
কাঠামোর নীচে ডিসপ্লে আরিয়া তে টিপুন
আপনি সবুজ বাক্সে ঘেরা জ্বলজ্বলে কার্সার দেখতে পারবেন
বাক্সে 12 ডাইক্লোরোইথেন লিখুন
সিলেক্ট ওনে ওর মোরে অবজেক্টস টুলে টিপে প্রোপার্টি পেজ বন্ধ করুন
এখন অক্সিজেন পরমাণু দ্বারা প্রোপেন কাঠামোতে কার্বন পরমাণু প্রতিস্থাপিত করুন
প্রোপেন কাঠামোর কেন্দ্রীয় পরমাণুর কাছাকাছি কার্সার রাখুন
বড়হাতের O টিপুন
O এবং ওএস এর সাবমেনু থেকে O নির্বাচন করুন
কার্বন এবং হাইড্রোজেন পরমাণু অক্সিজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়েছে
প্রাপ্ত কাঠামোটি হল ডাইমিথাইল এথের
এই কাঠামোর নীচে এর নাম লিখুন
এড ওর মডিফাই a টেক্সট টুলে টিপুন
কাঠামোর নীচে ডিসপ্লে আরিয়া তে টিপুন
বাক্সে ডাইমিথাইলেথের লিখুন
ফাইলটি সংরক্ষণ করে টুলবারে সেভ থে কারেন্ট ফাইল আইকনে টিপুন
সেভ এএস ডায়ালগ বাক্স খোলে
ফাইলের নাম লিখুন chloroethane এথের
সেভ বোতামে টিপুন
উইন্ডো বন্ধ করতে ক্লোজ বোতামে টিপুন
এখানে এথানে ইথেন এবং পেন্টানে পেন্টেন এর কাঠামো আঁকুন
ইথেনের কার্বন পরমাণু বিআর দ্বারা প্রতিস্থাপিত করুন
পেন্টেনের কার্বন পরমাণু I দ্বারা প্রতিস্থাপিত করুন
আপনার করা নির্দেশিত কাজ এরকম হতে হবে
এখন অ্যালকিল গ্রুপ ব্যাখ্যা করব
অ্যালকিল গ্রুপ আলকানে এর একটি টুকরো
উদাহরণস্বরূপ মিথাইল চ3 হল মিথেন চ4 এর একটি টুকরো
অ্যালকিল গ্রুপের সদস্য চ2 গ্রুপ দ্বারা ভিন্ন হয়
এই গ্রুপ শৃঙ্খলার অনুরূপ গ্রুপ হল মিথাইল মিথাইল চ3 ইথাইল ইথাইল c2হ্5 প্রপাইল প্রোপাইল c3হ্7 বিউটাইল বিউটাইল c4হ্9 এবং এইভাবে
হেপ্টানে হেপ্টেন এর কাঠামোর সাথে একটি নতুন জিচেমপেইন্ট অ্যাপ্লিকেশন খুলেছি
এখন কার্বন চেনের অবস্থানের সংখ্যায়ন প্রদর্শন করব
এটি অবস্থান চিহ্নিত করতে সাহায্য করে
এড ওর মডিফাই a টেক্সট টুলে টিপুন
প্রথম চেনের কাছের ডিসপ্লে আরিয়া তে টিপুন
সবুজ বাক্সে 1 লিখুন
এরপর দ্বিতীয় চেনের কাছাকাছি টিপুন
বাক্সে 2 লিখুন
একইভাবে আমি অন্যান্য চেনের স্থান হিসাবে 3 4 5 6 এবং 7 লিখব
এখন বিভিন্ন স্থানে অ্যালকিল গ্রুপ ব্যবহার করে হেপ্টানে হেপ্টেন শাখান্বিত করি
তৃতীয় স্থানে একটি মিথাইল গ্রুপ যোগ করি
এড a বন্ড ওর চেঞ্জ থে মাল্টিপ্লিসিটি ওএফ এক্সিস্টিং ওনে টুলে টিপুন
নির্দিষ্ট স্থানে টিপে পরমাণুতে পরিবর্তন লক্ষ্য করুন
পঞ্চম স্থানে ইথাইল ইথাইল গ্রুপ যোগ করি
এড a চেইন টুলে টিপুন
নির্দিষ্ট স্থানে টিপুন
এরপর আমি সকল স্থানে পরমাণু প্রদর্শন করব
এখানে ডান ক্লিক করলে একটি সাবমেনু খোলে
আতম নির্বাচন করে ডিসপ্লে সিম্বল এ টিপুন
একইভাবে আমি অন্যান্য স্থানে পরমাণু প্রদর্শন করব
এখন একই স্থানে কতবার শাখান্বিত করতে পারি তা দেখি
এড a বন্ড ওর চেঞ্জ থে মাল্টিপ্লিসিটি ওএফ এক্সিস্টিং ওনে টুলে টিপুন
চতুর্থ স্থানে টিপুন
আবার টিপুন
কার্বন চেনে শাখাবিন্যাস লক্ষ্য করুন
আবার ক্লিক করার চেষ্টা করুন
আমরা শাখাবিন্যাস দেখি না
শাখাবিন্যাস প্রতিটি স্থানে শুধুমাত্র দুইবার সম্ভব
কারণ এটি কার্বনের চার যোজ্যতা সমর্থন করে
এখন ফাইলটি সংরক্ষণ করুন
সেভ এএস ডায়লগ বাক্স খোলে
ফাইলের নাম অ্যালকিল গ্রুপস লিখুন
সেভ বোতামে টিপুন
সংক্ষেপে আমরা কি শিখেছি
এই টিউটোরিয়ালে শিখেছি যৌগের কাঠামো যোগ এবং পরিবর্তন করা
বর্তমান এলিমেন্ট বদলানো
অ্যালকিল গ্রুপ যুক্ত করা
কার্বন চেন যুক্ত এবং পরিবর্তন করা
এখন অক্টেন অক্টেন এর কাঠামো আঁকুন
চেনের চতুর্থ ও পঞ্চম স্থানে প্রপাইল প্রোপাইল এবং বিউটাইল বিউটাইল গ্রুপ যোগ করুন
আপনার করা নির্দেশিত কাজ এরকম হতে হবে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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
অংশগ্রহনের জন্য ধন্যবাদ